এবং গেট এর দুপাশে সুন্দর ডিজাইন আছে এবং এটার পিছনে দিকটায় বড়ো একটা গাছ কিছু--

একটা- মুদি খানার দোকান যেখানে দেখা যাচ্ছে অয়েল এবং উম সার্ফ সাবানের ছবি আছে ওপরে কিছু হরলিক-হরলিক্স এর ছবি দেখা যাচ্ছে।